AAP নওজোয়ান ভারত সেবা গ্রহণ করেছে তখনি ভারত সিং ভগৎ সিং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

উনিশ চোতিরিশ সালে দুইসে সেপ্টেম্বর সারা দেশে বিপ্লবীদের একত্রিত করা হয় এবং তাদের সংগঠিত নাম পরিবর্তন করা হয় এই সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে হিন্দুস্থান socialist-republication army এই দলের কার্যালয় আগরাই আনা হয় দলটি দেশি স্বাধীনতার জন্য কাজ শুরু করে যুবকের রক্ত কোনো ঝরে পড়লো? লাহোরে লালা লাজপত রায়ের নেতৃত্বে একটি বিশাল জলশা হতে চলেছে আপনি আগ্রা থেকে লাহোরে এসেছেন simon-Commision এ বিরোধিতা করতে গিয়ে লালা লাজপত রায়কে লাঠি দিয়ে ধ~মারধর করা হয় লালা জী অনেক আঘাত পেয়েছেন এইসব আঘাত তিনি সইতে পারেননি লালা জীর মৃত্যুতে দেশের গর্ভবতী নারীদের রক্ত ঝরেছে তিনি লালাজীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন লালা লাজপত রায় এর মৃত্যুর প্রতিশোধ কে নি~কে নিলেন? লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ উনিশো আঠাশ সালে সতেরো~সাতাশ ডিসেম্বর সতেরো ডিসেম্বর বিকাল চারটায় ভগৎ সিং রাজ গুরু সুকদেব এবং চন্দ্র শেখর আজাদ সন্ডার্স কে ফাঁসি দিয়ে লালার মৃতুর প্রতিশোধ নেন police কে ধোকা দেওয়ার পর কঠিন হিয়ার মধ্য দিয়েও লোহাকে লাহর থেকে বেরিয়ে এসেছিলো চারপিচার্স কেন বিধান সভায় বোমা নিক্ষেপ করে ছিল?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 বিস্ফোরণের সাথে সাথে বিধান সভা হলে পদদলিত হয় কিছুক্ষন শাস্তির পর শান্তির পর লোকে দুইজনকে দেখল যুবকরা স্লোগানের লাল leaf-let বিলি করছে police অপরাধীদের গ্রেপ~গ্রেপ্তার করছে ভগৎ সিং এর sahadat সম্পর্কে বলুন? উন্নিশ একত্রিশ সালে তেইশে মার্চ সন্ধ্যায় এই তিন বীরকে ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসির আগে এই তিন বীরেরও ওজন করা হয়েছিল যা আগের চাইতে ভারী ছিল ফাঁসির আগে তিন বীর একে ওপরে জরিয়ে ধরে ভারত মাতা জয় জয় করে slogan দিয়ে দিতে গিয়ে শহীদ হন উম~লালা লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ কে নিয়েছিলেন ঊনিশো আঠাশ সালে সত~সতে~সতেরো ডিসেম্বর বিকাল চারটায়

police কে ধোকা দেবার কঠিন হিয়ার মধ্য দিয়ে মধ্য দিয়েও লাহোর থেকে বেরিয়ে এসেছিল এই চারপিচার্স

শৈশবে বন্ধুক এবং তলোয়ার ছিল তার প্রিয় খেলনা খুব অল্প বয়সী বিপ্লবী আন্দোলনে যোগ দেন লাহিড়ী decco এছাড়াও

ভগৎ সিং কেন বাড়ি থেকে পালিয়ে গেছিলো? সর্দারভগৎ সিং তখনো college এ অধ্যায়ন করছিলেন যখন তার পরিবার তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলো তারা এই বন্ধনে পড়তে প্রস্তুত ছিল না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 ভগৎ সিং সম্পর্কে আরও কিছু বলুন আজও ভগৎ সিং এর নাম শুনলে আমাদের রক্ত ফুটে উঠে দেশের স্বাধীনতার জন্য তিনি যে ভাবে সর্বস্ব উৎসর্গ করেছেন

তার পিতার নাম কৃষাণ সিং তার বাবা ও চাচা ছিলেন বিখ্যাত বিপ্লবী যেদিন তিনি জন্ম গ্রহণ করেন ভগৎ সিং এর চাচা অজিত সিং মান্দালয় জেল থেকে মুক্তি পান এবং তার বাবা নেপাল থেকে দেশে ফিরে আসেন হ্যাঁ ঈশা আপু কেমন আছেন?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 আলহামদুলিল্লাহ আমি ভাল আছি, তো আপনার পড়ালেখার কি অবস্থা? এই তো আপু চলছে আপনি তো জানেনই যে মাত্র honers complete করলাম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

হ্যা মোটামুটি বলা যায় আচ্ছা আপনি কি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? সবে মাত্র শেষ করলাম পরীক্ষা ভাবতেছি আর কি কি পড়া যায়?

মানে কারো কাছে পরামর্শ নিয়ে যায় কিনা এই ব্যাপারে কি থেকে কি করা যায় নাকি কিছুদিন আহ rest নিবো সেটাও ভাবতেছি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 মানে আপনি হচ্ছে যে কোনো মুহূর্তে মানে ব্যাপার গুলা হবে কি আপনি যা যা পড়ছেন সবগুলা কিছু আপনার মনে থাকবে না তা একটু চর্চার উপর রাখতে হয় যদি আপনি মানে regular একটু চর্চা করেন তাহলে আপনি পরবর্তীতে

তাই বলছি যে আপনি সম্পূর্ণ ছেড়ে দিয়েন না আহ মানে একটু touch এ রেখেন একটু মানে নিজের subject গুলা একটু চর্চা কইরেন জি আপু সেটা তো ঠিক আছে কিন্তু মানে শুরু কো~কোন জায়গা থেকে করবো সেটা ভাবতেছি।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 আর নিজের যেই subject গুলো ছিল আপনার যেসব year এ ওগুলোর প্রতি আপনি হচ্ছে একটু মাঝেমাঝে আপনি নিজের যেহেতু বই আপনার তো সবই পড়া আছে একটু হচ্ছে মাঝে মাঝে ঘেঁটে দেখবেন যে কি আছে কি করা যায়? আপনার মানে মানে কি করার ইচ্ছে? এখন তো পড়ালেখা শেষ হলো এরপরে আপনার কি করার ইচ্ছে? কোন দিকে যাওয়ার ইচ্ছে মানে চাকরির তো বিভিন্ন দিক আছে, কেউ হচ্ছে মানে teaching profession পছন্দ করে কেউ banking উম বিভিন্ন sector আছে আপনার কোনটা পছন্দ? উম আপু আমি তো আগে থেকেই commerce নিয়ে পড়াশুনা করছি এই মাধ্যমিক দিছি উচ্চ মাধ্যমিক দিছি সবসময় commerce এই ছিলাম

হ্যাঁ সবসময় সব সময় একটা target ছিল যে ব্যাংক নিয়ে কিছু একটা করবো ওহ! তাহলে তো খুবই ভাল। আর এটা একটা খুব মানে বেশী smart একটা job bank এ job করা টা আর বেশ একটা ওরা healthy salary offer করে মানে বেশ ভাল কাজের pressure একটু বেশী তবে মানে কাজ করে হচ্ছে কাজের pressure বেশী কিন্তু পরিবেশ খুব ভাল, আপনার কাজ করে ভাল লাগবে হ্যা এই bank job এর ক্ষেত্রে আবার দেখলাম অনেক coaching center আছে বা course করা যায়

ওখানে পাওয়া যাবে কি যে আপনি প্রতিযোগিতামূলক একটা ব্যাপার হবে যে অনেকে থাকবে ওরা regular বিভিন্ন পরীক্ষা নেয় তখন আপনি আপনার নিজের কি অবস্থা টা সবার সাথে পরীক্ষা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থা টা এখন মানে

আরেকটা কাজ করতে পারেন যে এখন বিভিন্ন উম মানে আপনি ইসে দেখতে পাবেন website এ দেখতে পাবেন পরীক্ষা দেয়া যায় মানে আহ এই job প্রস্তুতি গুলো পরীক্ষা দেয়া যায় বিভিন্ন ফেসবুকেও বিভিন্ন রকম group আছে ওখানে যেয়ে আপনি পরীক্ষা গুলা দিতে পারেন তারপর কয়েকটা app ও আছে আপনি কোনো একটা app install করে ওখানে হচ্ছে আপনার preparation অনুযায়ীই পরীক্ষা দিতে পারেন তাহলে আপনার সময় বেঁচে যাবে আপনার প্রস্তুতিও ভালো হবে। হ্যাঁ এটা ভাল বলসেন আমি আসলে চিন্তা করতেছি আর কি এখনই coaching এ ভর্তি হয়ে যাবো নাকি আগে এরকম প্রাথমিকভাবে নিজের প্রস্তুতি নিবো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 আবার পরীক্ষাও দেয় আবার শুধুমাত্র পরীক্ষা দেয়ার জন্য এরকম একটা ওদের offer থাকে আপনি যদি বাসায় পড়ালেখা করেন তো আপনি ওরকম একটা শুধু পরীক্ষা দেয়ার জন্য ওরকম একটা ইসে ভর্তি হয়ে যেতে পারেন যে শুধু পরিক্ষায় attend করলেন এখানেও ভাল হবে আপনার, আসলে পরীক্ষা না দিলে আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রস্তুতি টা কেমন হ্যাঁ সেটা তো আছেই মানে এরকম অনেক ব্যাপার নিয়ে আর কি চিন্তাভাবনা আচ্ছা আর ব্যাংকের সে জন্য আপনি বেশী করে math টা একটু বেশী করে আপনি exercise করতে হবে, মানে ওখানে আহ math এ অনেক বেশী marks থাকে তো ওটা তে ভাল হলে আর english এ ভাল হলে ব্যাংকে চাকরি পাওয়া মোটামুটি সহজ ওদের সাধারণ জ্ঞানে খুব কম marks এবং বাংলাতেও বেশ কম mark এজন্য হচ্ছে ওগুলা তে একটু মানে কম focus করলেও হয় এই দুই টা বিষয়ের প্রতি মানে বেশী জোর দিলে চাকরি পাওয়া টা একটু সহজ হয়। ওহ আচ্ছা আপু আপনার দেখি এই ব্যাপারে অনেক knowledge আছে জ্ঞান আসলে আমি হচ্ছে এই ব্যাপার গুলা সব পাড় হয়ে আসছি তো এর জন্য আমি আসলে জানি আমার বন্ধুরা মানে মোটামুটি সবাই এই sector গুলো তে ছিল এজন্য আমি আসলে জানি। হ্যাঁ আপনি তো arts এর student ছিলেন তাই না আপু? হ্যাঁ হ্যাঁ আমি arts এর student ছিলাম কিন্তু এখন ব্যাংকের ব্যাপার টা হইসে কি যে আপনি science arts বা commerce কোনো ব্যাপার না ওরা হচ্ছে একটা circular দেয় ওই circular অনুযায়ীই আপনাকে honers চায় হম তো হচ্ছে honers চাইলে তো যে কেউ হচ্ছে মানে আবেদন করতে পারে খুব কম সংখ্যকই ওরা হচ্ছে subject উল্লেখ করে দেয় যে কোনো subject এর লোকেরাই হচ্ছে apply করতে পারে পরে ওরা পরীক্ষার মাধ্যমে হচ্ছে আপনাকে মানে হচ্ছে পছন্দ করে যে কে হচ্ছে চাকরিটা পাবে?

হম দেখি আপনি একটা কাজ করবেন যে অংক এবং ইংরেজির প্রতি খুব বেশী জোর দিবেন এখন ব্যাংকের অবস্থান কোন টা ভাল আছে? এখন মানে সরকারী বেসরকারী চেয়ে মানে সরকারী ব্যাংক গুলা তে কাজের pressure কম আহ বেসরকারী ব্যাংকে কাজের pressure বেশী এই তো এটাই ব্যাংকের মধ্যেও তো আছে আহ quality তাই না যেমন হ্যাঁ হ্যাঁ মানে সবচেয়ে ভাল তো হচ্ছে আপনি তো জানেন বাংলাদেশ ব্যাংকে চাকরি পেলে তো আর কোনো মানে কথাই নেই, সবচেয়ে বাংলাদেশ ব্যাংকে চাকরি পেলে খুব ভাল, তারপর আপনার সোনালী ব্যাংক আছে

না না আমি এটা মনে করি না স্বপ্ন দেখলে বড় স্বপ্নই দেখবেন, বড় স্বপ্ন দেখলে হবে কি বড় স্বপ্ন টা পূরণ না হলে আপনি সেই target নিয়ে আগাবেন তার চেয়ে ছোট টা পূরণ হবে

নিজে টুকটাক করে preparation সেটা পরের decision নেন তবে নিজে টুকটাক করে preparation নিতে পারেন regular একটু নিজের subject এর উপর পড়ালেখা করলেন আর হচ্ছে সংবাদপত্র দেখলেন আপনার ছোট class এর হচ্ছে math গুলো দেখবেন আপনি class six থেকে class ten এর math গুলো প্রথমে করে ফেলবেন এটা একদম যেই প্রস্তুতি সেটা এর পরে আপনি মানে

উম জি আপু এখন ধরেন আহ আবার অনেক বই আছে না ধরেন প্রাইমারী শিক্ষা বই ব্যাংক job বই এগুলার ও তো অনেক অনেক বের হইসে এগুলো তো একটা বই কিন্তু আপনার সম মানে আগে basic টা থাকতে হবে আপনার basic যদি ভাল থাকে তাহলে এসব বই না পড়লেও চলবে আপনার প্রথম basic টা ঠিক করতে হবে

আর আপনার যেই বইগুলোর কথা বলছেন ওইগুলা তে হচ্ছে আপনি প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারবেন যে ব্যাংকের প্রশ্ন টা কেমন আসে আর আপনার যে basic যে knowledge গুলো ওগুলা আপনার এসব বই থেকেই নিতে হবে হ্যা মানে ওখানে থাকে কি যে আহ ninety nine percent common আহ না না এগুলা সব বিজ্ঞাপন এগুলা তে হচ্ছে মানে ভুলেও এগুলো ভেবে আপনি হচ্ছে মানে পা বাড়াবেন না তাহলে প্রতারিত হবেন

কোনো বই কখনো হচ্ছে আপনাকে একটা চাকরি পাওয়াই দিতে পারে না তাহলে তো সবাই একটা বই পড়েই হচ্ছে চাকরি পেয়ে যেতো পড়াশোনা তো করতেই হবে যেটা বই পড়েই করি

হম কিন্তু নিজ মানে চাকরি করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বই পরে আপনি হচ্ছে চাকরি পেতে পারবেন না আপনার এখানে মানে আপনার vast knowledge থাকতে হবে মানে সব ধরনের উম বই পড়তে হবে একটা যে কোনো বই একটা brand এর বই পরে যে আপনি চাকরি পেয়ে যাবেন তা না আপনার বিভিন্ন রকম বই পরতে হবে হম জি বুঝতে পারছি এখন ইংরেজির দিক থেকে শুরু করবো না গণিত থেকে না সাধারণ জ্ঞান আপনি সব কিছু থেকেই শুরু করবেন, আপনি প্রত্যেকদিনই একটা routine করবেন প্রত্যেকদিন দরকার হলে আপনি মাত্র এক page করে বাংলা পড়েন আপনার একটা বই নেন সেখান থেকে আপনি প্রত্যেকদিন পাঁচটা করে math করেন math এর বই থেকে আবার আপনি english থেকে প্রত্যেকদিন অন্তত একটা chapter এর বা দুই টা rules পড়েন বুঝেন তাহলেই হবে মানে প্রত্যেকটা জিনিসই আপনি মনে করেন

হম হম সেটাই, নাহলে হবে কি আপনি ভুলে যাবেন। হ্যা আপনি কোথায় job করছেন এখন আপু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 উহ এটা তো অনেক ভাল চাকরি হ্যাঁএটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে সুরক্ষা সেবা brand এর একটা job

আমার চাকরি বেশি দিন না আহ এক বছর। উম বেশি দিন ও হয় নাই আহ আপনার পড়াশোনার মানে কোন subject নিয়ে পড়ছিলেন আহ আমি হচ্ছি আপনার islam university থেকে আপনার হচ্ছে ইংরেজি তে honers masters complete করেছি। আর আমার তার আগে হচ্ছে Arts এর ছিল।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটোই আমি Arts থেকে পড়েছি। আহ আপনি private বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আপু? না না এটা সরকারি university উম সরকারি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে? না জাতীয় বিশ্ববিদ্যালয় না islam university course টা এটা একটা স্বতন্ত্র university মানে ওই যে public university এর মতই

না না তেমন কিছু না। অবশ্যই

না না যে আসলে চাকরি পাওয়ার ক্ষেত্রে university কোন ব্যাপার না। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও অনেক ভালো করতে পারবেন।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 হ্যাঁ আবার আমার আহ মানে family থেকে আবার বলছিল যে বিসিএস এর প্রস্তুতি নিতে

না আপু আসলে আমি ওই আমার যে আহ উচ্চমাধ্যমিক মাধ্যমিক যে দিসি তখন থেকেই আর কি ব্যাঙ্কের প্রতি যোগ ছিল ওইভাবে আমি

আচ্ছা confusion এর কোন কারণ নেই। আপনি হচ্ছে প্রস্তুতি শুরু করেন ইনশাআল্লাহ ভালো হবে। ঠিক আছে আয়েশা ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জি আপু আপনিও অনেক সময় দিলেন আপনাকে ধন্নবাদ আচ্ছা ধন্যবাদ আল্লাহ হাফেজ। সতেরোশো সাত~ ছিয়াশি থেকে আঠারোশো আটাশ খ্রিস্টাব্দ রাম বসু বাস ছিলেন কলকাতার নিকটবর্তী সালকিয়া অঞ্চলে। উনি তালগাস্ট সন্তান ছিলেন। উনি প্রথম কবি গানের আসরে মৌলিক পরিবর্তন আনেন। পূর্বনির্ধারিত উত্তর অনুযায়ী আসে। অবতীর্ণ না হয়ে দু'দলে আসে~ দু'দলে আসরে নেমে খুব প্রশ্নের চালনা রিত~ নীতি চালু করেন। অকৃত্তিম কবি রয় এর সূত্রপাত হয়। খেউর ও প্রাহরি তার কেরামতি প্রকাশ পেত। তবে এই সময় থেকেই কা~ কবিগানের নামে যা শুরু হয়েছিল তাকে গুপ্ত কবি বিরক্ত সঙ্গে ` ঢেকের ধ্বনি বলেছেন। গুপ্ত কবি সংক্ষেপে রাম বসু কবিত্বের নানা বিশেষ সন্ধানে বলেছেন রাম বসু, ভবানী বিষায়ক সখি-সংবাদ, বিরহ, খেৰ লা লাহোর প্রভৃতি সমদয় গান উপম রচিত। রাম বসু আগমনী গানের সংখ্যা বেশি না হলেও এতে স্নিগ্ধ মধুর, বাৎসল স্নেহমন্ডিত মাতৃদ্বয়ে ঘরোয়া সুখ দুঃখ, আশা, নৈরাশা আধুনিক কালে বাঙলা কবি কবিতার সুলভ নেই। শক্ত কোদাবলী থেকে রাম বসু যে মাতৃ স্নেহ রসের আহ আহরণ করে~ আহরণ করেছিলেন তা পরিবেশন নৈপুণ্য। তিনি শক্তিমান পদক টার মর্যাদা পান। যেমন- তোমার তো নাই স্নেহ একবার ধরো পলের পর পবিত্রে হোক পাষান দেহ। আহা! এতো সাধের মেয়ে আমার মাথায় খেয়ে তিন দিন বই রাখেন না মৃত্যুঞ্জয়। অথবা পৌহির কোলে তোলে নগেন্দ্র রানী পুরুন বচনে কয় ওমা মা আমার তন্ন লতা শশ্মান বাসী মৃত্যুঞ্জয় বিরহ পর্যায়ের গানে রাম বসু বসুর চেয়ে বেশি করণীয় মানবিক প্রেরণা নারী দহরির গোপন রহস্য মনন্তকারী বলে সকলে অনেকে গানের সঙ্গে নিম্নোক্ত গানটি প্রশংসা করেছেন। মনে রইল সেই মনের বেদনা প্রবাসে যখন উম যাইগো সে টরে বলি বলি আর বলা হোক হলো বলি আর বলা হলো না। মরণে মর~ মর্মে কথা কও গেলোনা। রাম বসু আসার জানানো রানেও মাঝে মাঝে দরিদ্রের আহ বিষদ মানবিক

উম প্রম করেছেন, সে ধাবত ভাষার তোরে গেলে শ্রোতাদের মনোরঞ্জন করতে এবং প্রত্যক্ষ পক্ষে নিম্নলিখিত করতেন তাতে তা তাকে সার্থক কীর্তি কবির মন্য বলা হয় রাম বসু প্রতিভা সম্পর্কে ঈশ্বর গুপ্ত বলেছেন- যেমন সংষ্কৃত কবিতায় কালিদাস, ব্যঙ্গ কবিতায় রাম প্রসাদ ও ভারত চন্দ্র সেইরূপ কবিওয়ালা দিগ্~ দিগকে কবিতায় রাম বসুর যেমন ভিঙের পক্ষে পদ্মা মধু, শিশু পক্ষে পক্ষেই সন্তা~ গুপ্ত সন্তান, সাধুর পক্ষে ঈশ্বর প্রসঙ্গ, দারিদ্রের পক্ষে ধনলাভ সেইরূপ হম ভালুকের পক্ষে রাম বসু গীত। কবি গানে ও সক্ষম প্রতিনিধি রাম বসুর পর প্রায় অধিক শতাব্দী ধরে বাঙলার সোম~

ও নবযুগ জিজ্ঞাসার অগ্নি প্রভাতের ফলে তত্ত্ব~ কারের যত কবিগনের নতুন ভূমিকা নেবার প্রতিভা প্রায়ই বশালীত। কলকাতা ত্যাগ করে শায়ান্তে অন্ধকারাচ্ছন্ন গ্রাম পরিবেশে পসান করতে হলো। ভোলা মায়া ভোলা মায়া কবিওয়ালা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি নিজের পরিছয় নিজের গান কিছু দিয়েছিলেন যেমন- আমি মায়া ভোলা গরু চোলা বাঘবাজারে নে রই হলু ঠাকুরের প্রধান শিষ্য ভোলা ময়রার বিদ্যা না থাকলেও মেধা বৃদ্ধি ও তীক্ষ্ণ রস পড়ছিলো। রামায়ণ মহাভারত পো~ পূরণে অনেক অনেক কল্পকাহিনী তার কন্ঠস্থ ছিলো। ফিরিঙ্গি ও হেসে তাকে প~ প্রত্যক্ষ করে উহ রুচির মাথায় পদাঘাত করে অশ্লীল ও অভ্যাস ইঙ্গিত পূর্ণ গান গেয়ে প্রতিপক্ষের বাক্য ধরেন তিনি শুধু লাহোর ছাড়া কবিগানে অন্য পর্যায়ে সমন্ধে তিনি বিশেষ কিছু লিখেছিলেন কিনা জানা যায়নি। প্রকৃতপক্ষে লড়াইয়ে তার প্রকৃতপক্ষে লড়াইয়ে তার চট্টক দাবি

চোদামি নাসনি বন্ধন কন্যা প্রাণ হন ও পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন। তার নামে যে দু'চারটি গান পাওয়া যায় তাতে দেখা যায় তিনি হিন্দু পৌরাণিক তথ্য হিন্দুর মত মতোই করেছিলেন । আগমনী পর্যায়ের বিখ্যাত গান জয়, জোসেন্দ্র, জয়া, মহামায়া, মহিমা, আসামি টোল তার গানটি প্রশংসার দাবি রেখে রাখে। আবার বেঁধে দেয় মা পিচ ধরা গলায় দেয় মা। গান গুঞ্জাস ছাড়া মস্তকে মস্তকে দাও মোহন চূড়া বাসি দাও করে, ছত্রগুলি স্নিগ্ধ মধুর পরিচিত আনন্দ বেদনার রোষে পরিপূর্ণ। ভোলা যায় মায়া রাম বসু ঠাকুর সিং প্রভৃতি। যুদ্ধ জয়ী কৌশিক বিরোদ্ধেও হিন্টনির আক্রমণের মুখে বহুবার হার মানতে হয়েছে। তার গানের মধ্যে উদার প্রসন্ন ব্যক্তিত্বের চিত্ত পড়ি সুস্থ। রাম বসু